ওপর থেকে নিচে হয়েছে পড়েছি এবার বাচ্ছারা মনেহয় কোনো কোনো ভোজন করছে হম এবার তারা বাঁচার বদমাইশি করে সেই পেঁপে গুলো কে তুলে নিয়ে চলে যেত মানে এত অস্ত হয়েছে বলবো তাকে যা আমি এখন কোনো পেপেই পেলাম না দেখো কষ্ট হয়না তুমি বোলো পেঁপে গুলো কষ্ট হবেনা হা তারপর আমরা ভেবেছিলাম যে আমরা আর কোনো এরম গাছ বোসবোনা তোমার মানে কাঁচা বুর খব শখ গাছের সে অনেক রকম গাছ থাক অনেক দূর গো বিথা জায়গা তা বুয়েট না ই বেশ মুছিস মুছিস ভুল করে বিথা বিথা করছিলাম ওই মুছিস তে নাম তা শুধু ভুলে যাই জান্নত তুমি তো যায়নি কোনোদিন হাসছো একইদিন যেয়েন কোনোদিন একদিন যেওনা

কোনো গড়ি থ্রি আছে নিয়ে গেলে ওরে বসে সব গাছ কি সুন্দর সুন্দর কক হতো জানতো দেখলে হা হয়ে যাবে হ্যান মনেহবে কোথাও গিয়েছিলাম সুন্দর সুন্দর টোভ একদম ঘর এর মধ্যে রাখার জন্যে সে যায় তারপর তুমি বুজবে যে জাগা তা যেরকম আমাকে বলবে তখন বুঝেছ

সবাই মাইল একসাথে যাবো সে কাগজ ফুলের গাছ তোমাকে তো বলাই হয়নি একেকটা কাগজ ফুলের গাছ যেন হম

ওই ওই রকমই গাছ গুলোকে তৈরী করে চেষ্টা করছে বুঝেছো বেশ দামি দামি গাছ হবে ভালো ভালো গাছ হবে তো যাই হোক একদিন তো সবাই মাইল যাবোই গাছ কিনবোই আর একটা কথা তোমাকে বলতে ভুলে গেছি জানতো ওই তুমি কাগজ ফুলের কথা বললেন

উক্ত দরের বোরো বাপ ওখানে যাওয়া বাহ সুন্দর সুন্দর গাছ আর সেরম সুন্দর সূদনর শোন্ মালও বঝেছ হন আর জেরোম বার তোমাকে আর একটা কোথাও বলা হয়নি আহ ওই কি নাম তা বললাম জায়গা তার মুচঁশ মুছিস তে ওখানে একটা জায়গা আছে আমরা তো সেখানে জায়গানই আর এইবারে তোমার কাকার সাথে গেসিলাম গিয়ে দেখছি একটা জবা গাছের বাগান রৌয়েছে ওখানে কত জবা গাছ কত কি সুন্দর সুন্দর তুমি কোনটি ছেড়ে কোনটা নিব জিয়া হোক গেলাম সব গাছ গুলো কে আমরা এ করলাম কিছু কিছু গাছ মানে ধরো মানে পঞ্চাশ টাকা একশো টাকা এরকম দাম যেন সুঁচ আমার কথা আমি শুনছি এই আমার ননদটা আমার পশে সয়ে জানতো গোলাপ গাছ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিকাছে আর শোনো না ওই গাছের জল দেয়া তা একটু সমস্যা হেজিং সব সময় তো হয়ে ওঠেন গাছে জল দেয়া গাছে জল দেয়া কার কত সময় আছেই বলতঃ আর এখন বয়েস হচ্ছে আমি এখন ছাদ এ উঠিওনা আর জল ও দিতে পারিনা হ্যান ভালো বেশি ওই টুকই এক একদিন তো যাবোই সবাই মাইল তোমার মেয়ে কেও বলবে তোমার মেয়ে কে বলবো ছেলে কে বলবো বোরো ছেলে সবাই কে তুমি তোমার মা কে নিয়ে তোমার ননদ কে নিয়েই সবাই কে হবে বুজেছো যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নেবে বুজেহক ফাউল হা হা হা হা যান বাহন নিয়ে গিয়ে কিনে নিয়ে আসবে ঠকাচ্ছে তোমার কাকা বাবু হচ্ছে একটা এলাজ গাছ লাগিয়ে ছিল বুজছো সে কি সুন্দ্রর এলাচ গাছ

খুশি করবে বলে আমি তো হলো বেশি আটা খেতে তোমার কাকা বুবু আবার এটা গাছ লাগিয়ে ছিল সে এটা গাছ আর এই শোনো তোমাকে তো বলা হয়নি শোনোনা শোনোনা মনে পড়েগেলো আমাদে ছাদে একটা সেই নীম এটা গাছ ছিল কি বড় সেই গাছ তা নীম পাতা গাহ তা কি তেতো আমার ছেলে তো নিমবেগুন খেতে ভালো বাসে আর ওই নীম পাতা আমরা মেখে মেখে খাই ও শুধু নীম আলু

খেয়ে যেন হা কি তেতো গ কি তেতো হা হা না গো তেতো খাওয়া খুব ভালো যেন তেতো খাবে নিঁ পাতা খাবে শরীর ভালো থাকে বুঝেছো মাঝে মধ্যে আমার বাবার মতো করে জন্য নিম পাতা খাওয়া ভালো শরীরের পক্ষে বুঝেছো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কিন্তু খুউব তেতো যেন তো গাছের পাতা জানতো গাছের পাতা হা হা হা হা হা হা হা হা আমার বাবাতো প্রত্যেক দিন জল দিয়ে হা এখন পাই তো কাল জল ফোয়ারার মতো দিয়ে

যাই হোক লঙ্কা খাবার বেশি শোক আচ্ছা তোমাদের নাকি এখানে আহ এ ছোট ছোট কি লেবু আছে নাকি টক টক ও তোমাকে কে বলেছিলাম না ছোটো ছোট্ট কি টক টক মানে গোন্দ তও একটু সুন্দরের মনে হবে লোভ লাগবে খেতে জানতো আমার তো খেতে ইচ্ছা ওড়না ছাঃ যত যোগ একদম ভাল লাগেনা প্রচন্ড টক তুমি একদিন এসে খেয়ে ডেকোনা দেখো হ্যাঁ যাবোই যাবোই যাবোই নিশ্চই নিশ্চই হ্যান একদিন এস আর রান্না বান্না করে খেয়ো আর গাছ দেখো তোমাদের বাড়িতে একদিন সকাল বেলা জবাব বুঝেছো আমরা বিকেল বেলা যাবো তোমরা সকাল বেলা আসবে

আমিও সকাল বেলায় যাবো মাকে রান্না করতে বলবো খাবে

ও ঠিক আছে তাহলে আবার কি তোমার মাও আমরা যাবো গাছ দেখবো তোমরাও আসবে গাছ দেখবে খাওয়া দাওয়া আসবে

আচ্ছা

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে